একটি বাড়ি দেখা যাছে। এখানে সাস্থ্যসাথির বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে।

সেই পঁচিশে ডিসেম্বর -এর উৎসব মানাচ্ছে এরা।

একজন দাড়িয়ে রয়েছে দু তিনটে কুকুর বসে রয়েছে ওপরে কেবিন এ।